আর পিছনে একটা ওয়াল আছে ওয়ালটার নীচে বসার জায়গা জায়গা।

উপর উপরে একটি গাছ দেখা যাচ্ছে নারকেল গাছ তার পাশে তো অনেক গাছ।

পরিস্ক একটা স্লিং সিলিংয়ে লাইট রয়েছে অনেকগুলো সব লাইট জ্বালানোই আছে।

পাঁচজনেরই মুখ দেখা যাচ্ছে না।

লোকগিলির পিছনে কিসু সিনারি রয়েসে সিনারি -তে অনেক লোক দেখা যাচ্ছে।

বিছানার ওপর একটা ব্লাঙ্কেট তার অ্যা সাইড দিয়ে একটা সোফা সোফার সামনে টেবিল টেবিলের ওপর দুটি কাব রয়েছে।

এখানে খোলা একটা বাজার দেখা যাচ্ছে।

একটা লোক ছাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে যে লোকটি চা পাতা বিক্রি করে তার সঙ্গে কথা বলছে।

দুই সাইড দিয়ে ওরা বসে আসে মাজখানটা ফাঁকা।

গেস্টরা যে যার মত করে গল্প করছে।

তার পিছনে লাইট জ্বলছে হালকা করে স্টেজের পিছনে।

দেবী ডায়াগনস্টিকস আল্ট্রাসনোগ্রাফি এখানে একটা সেন্টার রয়েছে।

থিন্টারের অনেক লোক দাড়িয়ে আছে।

এই দুইটা দোকানের সামোনে কিছু আবর্জনা ফেলিয়ে রাখা আছে।

তার সামনে ছোট ছোট ব্যাগ উম অনেককিছু পড়ে আছে।

হোটেলটির নাম হল হোটেল হেরিটেজ ।

অপিসের বাইরে কিছু লোক দাঁড়িয়ে আছে কেউ গেটের ভিতরে কেউ গেটের বাইরে।

লোকটা খুব সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে।